পিছনে গাস দেখা যাচ্চে রাস্তা দেখা যাচ--

দেখা যাচ্ছে একটি গাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি স্ট্যাচু -র ওপর রেড কুর্তা লাগানো আছে।

এটি একটি শোরুম তাতে তিনটি ট্রাক দেখা যাচ্চে।

বেলুন লাগানো আছে সাদা এন্ড স্কাই বেলুন ।

মাঠের উপর ঘাস দেখা যায়।

এখানে একটি দোকানে তিনটি থারিয়াতে জিনিস রাখা আছে।

দোকানের গেইট দেখা যাচ্চে গ্লাস চেয়ার দেখা যাচ্ছে।

চেয়ার দেখা যাচ্ছে টেবিল দেখা যাচ্ছে টুল দেখা যাচ্ছে।

এখানে ছট পূজা হচ্চে।

ওই বোটটা ইয়েলো অ্যান্ড গ্রিন কালার আছে।

উম গ্লাসের দরজা আছে বারান্দাও ওয়াল করা আছে নীচে গ্রীল দেখা যাচ্ছে।

উপরে হোয়াইট কালার করা আছে নীচের ফ্লোর দেখা যাচ্ছে।